ফরাসি লাতিন জাতির শ্রেষ্ঠত্ব প্রকাশ করে ঘোষণা করেন যে লাতিন সভ্যতার সঙ্গে টিউটনিক সভ্যতার সংঘর্ষ অনিবার্য কেবল ইংল্যান্ড জার্মানি বা ফ্রান্স নয় রাশিয়া ইতালি জাপান ও পৃথিবীর অপরাপর দেশেও এক ধরনের উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদ প্রচারিত হয়ে যুদ্ধের আবহাওয়া তৈরী করে বাণিজ্যিক

বিশ্ব বিপ্লবে শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে শিল্প জাতীয় পণ্যের উৎপাদন ও প্রভূত বৃদ্ধি পায় নিজ দেশের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত পন্যাদি বিক্রির জন্য বাজার ও দেশের কল কারখানা গুলির জন্য কাঁচামাল সংগ্রহের প্রয়োজন হয় এছাড়া শিল্প বিপ্লবের ফলে দেশীয় শিল্পপতি

এবং পুঁজিপতি দের হাতে সঞ্চিত বিপুল মূলধন বিনিয়োগের উদ্দেশ্যে বিভিন্ন দেশের শিল্পপতি ও পুঁজিপতিরা উপনিবেশ বিস্তারের জন্য নিজ নিজ দেশের সরকারের উপর চাপ দিতে থাকে শিল্প বিপ্লব অনেক আগে সংঘটিত হওয়ার কারণে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া পর্তুগাল স্পেন

শিল্প বিপ্লব শুরু হয় অনেক পরে শিল্প বিপ্লব শুরু হওয়ার স্বল্প কালের মধ্যেই বিশেষ করে কাইজার দ্বিতীয় উইলিয়ামের আমলে জার্মানির শিল্পের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি লাভ করে কারখানার উদবৃত্ত পণ্য বিক্রির বাজার কাঁচামাল সংগ্রহের জন্য তারা উপনিবেশ বিস্তারে অগ্রসর হয় জার্মান পুঁজিপতিরাও কুরে জার্মান পুঁজিপতিরাও সরকারকে উপনিবেশ দখলের জন্য চাপ দিতে থাকে এইভাবে উপনিবেশ বিস্তার কে কেন্দ্র করে ইউরোপীয় রাজনীতি ঝঞ্জা বিক্ষুব্দ হয়ে ওঠে এবং সকলেই সামরিক শক্তি বৃদ্ধির দিকে নজর দেয় এরই পরিণতি হল প্রথম বিশ্বযুদ্ধ লেনিন তার সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের সর্বোচ্চ স্তর impariealism the highest stage of capitalism পুস্তিকায় প্রথম বিশ্বযুদ্ধের জন্য এই অর্থনৈতিক কারণেই দায়ী করেছেন উগ্র জাতীয়তাবাদী মনোভাব উপনিবেশ বিস্তার ও পারস্পরিক বিবাদ এবং আঠারোশো সত্তর থেকে ঊনিশো চোদ্দ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে পরস্পর বিরোধী নানা শক্তি জোট গঠন ইউরোপে এক পারস্পারিক সন্দেহ বিদ্বেষ ও যুদ্ধময় পরিস্থিতি সৃষ্টি করে এই বিবাদমান সশস্ত্র শিবিরে বিভক্ত হয়ে যায় সমগ্র ইউরোপ একদিকে জার্মান অস্ট্রিয়া ও ইতালিকে নিয়ে গঠিত হয় অপরদিকে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়াকে নিয়ে গঠিত হয় ত্রিশক্তি চুক্তি বা triple alliance এবং অপরদিকে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়াকে নিয়ে গঠিত হয় ত্রিশক্তি মৈত্রী বা triple আঁতাত নিজ নিজ সামরিক বৃদ্ধির মাধ্যমে এই দুই পক্ষই ইউরোপে যুদ্ধের পরিবেশ গড়ে তোলে এই অবস্থায় জার্মানি যদি ফ্রান্স কর্তৃক আক্রান্ত হয় এবং অস্ট্রিয়া সেখান থেকে নিরপেক্ষ থাকবে এক্ষেত্রেও ত্রিশক্তি চুক্তি অন্য ক্ষেত্রে পরিণত হয় এবং তিনটি রাষ্ট্রের প্রয়োজনে অন্য কে একে অপরের সাহায্যের প্রতিশ্রুতি

অমল হ্যাঁ ভাইয়া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

হ্যাঁ কি অবস্থা তোমার? ভালো আপনার কি অবস্থা আপনাদের ওখানকার কেমন কেমন কি খবর আদি আহ এখানে অনেক ঠান্ডা ভাইয়া এখানে প্রচন্ড ঠান্ডা পড়তেছে কয়দিন ধরে রোদ টোদ বের হচ্ছে না প্রচন্ড ঠান্ডা প্রচন্ড পরিবেশ নাই

আমার এখানকার খবর তো মোটামুটি ভালোই গোসল টোসল করা যায়

এই তো বসে আছি room এর ভিতরে, প্রচন্ড ঠান্ডা লাগতাছে,

ও আমি তো এই মাত্র ভাইয়ার room থেকে room এ এলাম

রাত্রে খাওয়া দাও হয়েছে? হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে,

আমি আমি হচ্ছে যে মানে সবজি দিয়ে খাওয়া দাওয়া করছি, তো আপনি কি দিয়ে খাওয়া দাওয়া করছেন?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 কোথায় আছেন, মেসে না বাসায়? হ্যাঁ মেসে আছি এখন হ্যাঁ আবহাওয়া অনেক

তো আপনাদের হচ্ছে মেসে ভাইয়া গুলা কি করে? ভাইরা দাদার কাজের শেষে ব্যস্ত কেও phone দেখতেছে কেও পড়ালেখা করতাছে, কেউ আড্ডা দিচ্ছে মানে যার মত ব্যস্ত,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 আমি এখন পড়তে বসবো একটু পড়াশুনা করা লাগবে। পড়াশুনা ঠিক মতো হচ্ছে?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

ঠান্ডায় তো মনে হচ্ছে পড়াশুনাই বাদ দিয়ে দিই না পড়াশোনা করতে হবে পড়াশোনা বাদ দেওয়া যাবে না room এর ভিতর বস থাকে কম্বল টোম্বল লেপ টেপ গায়ের উপর দিয়ে পড়াশোনা করা লাগবে পড়াশুনা,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 তো তোমাদের এলাকায় ঠান্ডা কি রকম? আমাদের এলাকায় অনেক ঠান্ডা মোটামুটি ঠান্ডা মানুষ তো গোসল করতে চায় না।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

গরমকালে তো অনেক গরম পড়ে শীতকালে অনেক শীত এইজন্য সমস্যাটা হয় গরমের দিনে গরম ঠান্ডার দিনে ঠান্ডা আর বর্ষাকালে আবার পানি বেশি থাকে, চারিদিকে সমস্যা অনেক সমস্যা এবার ফসলাদি তো ভালো হচ্ছে নাকি ঠান্ডা কারণে?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

এবার হচ্ছে যে আলু ভুট্টা,

সবজি জাতীয় কিছু করনি? না সবজি জাতীয় তো কোনো কিছু করা হয়নি এখানে কি কি করছো আবার? এখন আমাদের ওখানে সরিষা আছে বাঁধাকপি পালং শাক এগুলা বুঝছো, তারপর আবার কিছুদিন পরে আবার ধান লাগানো শুরু হয়ে যাবে ঠান্ডার এইতো সময় এগুলোই তো ফসল ঠান্ডার সরিষা এখন ভালো হয়েছে মোটামুটি ভালো বিভিন্ন ধরনের ফসল ফলানো হচ্ছে, শীতের জাতীয় কোন মানে কোন ফসল কি লাগাইছে আপনারা? হ্যাঁ হ্যাঁ শীতের মধ্যে তো সরিষা হয় ফুলকপি বাঁধাকপি এগুলো তো শীতেরই ফসল, তো তোমরা এগুলো করো নাই? না আমাদের ওইখানে এগুলো লাগায় না যেগুলো লাগায় ওগুলো হচ্ছে যে ধান খুব বেশি লাগালে ধান লাগায়,

তো ভুট্টা কি রকম হয়েছে ধান টান ভুট্টা?

এই গুলো লাগানো এখনো শুরু হয়নি,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 দিতে হবে তারপরে কয় মাস পরে ভুট্টা তুলে ফেলবে

ও এইমাত্র শোনা গেল

হ্যাঁ আমরা তো প্রতিদিনই গোসল করি গোসল না করলে ঘুম হয় না। হ্যাঁ আমিও গরম পানি করে গোসল করি কারন যে ঠান্ডা ঠান্ডা পানিতে গোসল করা যাবে না এমনিতে আমি ঠান্ডা লেগে গেছে আমার, ও এমনিতে ঠান্ডার medicine খাইছি খাওয়া দাওয়া কমছে এখন প্রতিদিন নিয়মিত গোসল করি গরম পানি দিয়ে গলা বসে গেছে, তো বেড়াতে আসেন, হ্যাঁ যাবো ঠান্ডা টান্ডা কমুক যাবো বেড়াতে। তুমি আছো এসে বেড়া যাও আমার এখানে, সমস্যা নাই, আমাদের এখানে এসে পিঠা মিঠা খাইয়া যাও এখন তো ঠান্ডা সময় পিঠা মিঠা বানানো হয়,

হ্যাঁ ভাপা পিঠা পুলি পিঠা চিতই পিঠা এগুলো পিঠা এখন খাওয়া-দাওয়া হচ্ছে পাটিসাপ্টা,

ঠান্ডা লাগতেছে ভাইয়া ভালোই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 খেজুরের রস খাওয়া হয় ঠান্ডায়? হ্যাঁ ঠান্ডায় খেজুরের রস খাওয়া হয়

হ্যাঁ ঠান্ডায় মুড়ি দিয়ে খেজুরের রস খেতে অনেক ভালো লাগে সকাল সকাল, এখন তো হচ্ছে যে, ঠান্ডার আবহাওয়া ওই জন্য এগুলো সব থেকে বেশি চলে তো আপনাদের ওদিকে কি পাওয়া যায় না এগুলা? হ্যাঁ পাওয়া যাবে পাওয়া যায় এগুলোর অভাব নেই আসো এগুলো খেতে চলে আসো একদিন সময় করে, যত ঠান্ডা পড়বে তত আরো হচ্ছে যে

হ্যাঁ এগুলো খেতে একদিন চলে এসো সময় করে। হ্যাঁ ভাইয়া অবশ্যই যাবো আপনিও সময় বের করে আসেন,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

তোমাদের এলাকায় কি কি পাওয়া যায় খাবার জন্য?

আমাদের এলাকায় কোন কিছুই বিখ্যাত নয়, আমাদের এলাকায় বিখ্যাত বলতে কিছু নাই,

কিছু না কিছু তো আছে অবশ্যই বিখ্যাত চলেন এই শীতে একটা ভালো দেখে একটা tour হয়ে যাক একটা ভালো যা ভাল দেখে একটা tour tour দিয়ে আসি,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 আবহাওয়াটা একটু ভালো হোক যাব একদিন, ও গরমের আবহাওয়া তো tour দিতে ভালো লাগে না যখন, না না হালকা হালকা গরম পড়বে তখন যাবো, তখন ভালো লাগবে দুই আবহাওয়া মধ্যে যাবো তো তখন একটা feel পাওয়া যাবে ভালো। বসন্ত কালে, হ্যাঁ হ্যাঁ তো আপনার friend circle এর কি অবস্থা? হ্যাঁ সবাই ভালো আছে সবাই যার যার মতন ব্যস্ত কেউ কথা বলতেছে girl friend এর সাথে কে হলো বাসায় গেছে, কেউ পড়াশোনা করতাছে, মানে যে যার মতন ঘোরাঘুরি করতেসে, আপনি হচ্ছে বিয়ে শাদী কবে করবেন ভাইয়া? বয়স তো অনেক হয়ে গেলো হ্যাঁ বিয়ে শাদী করবো ভাইয়া এই যে পড়াশোনাটা শেষ হোক এ বছরে করার চিন্তা ভাবনা আছে দেখা যাক final year পরীক্ষাটা দিয়ে নি এই বছরে দিয়ে একটা job টোপ পাইলে বিয়ে শাদী করে ফেলা যাবে। হচ্ছে যে বিয়ে শাদী করেছে, আর আপনি করবেন না কি জন্য, শীত তো সবাই করতে চায় কিন্তু হয় না তো পরিবেশ তো লাগবে, তোমাদের এলাকায় দেখো মেয়ে টেয়ে ও বিয়ে শাদী করলে তো এমনি তে আপনাদের ওখানে অনেক বেশি ঠান্ডা, মানে বিয়ে শাদী করলে আপনি উষ্ণ থাকতে পারবেন, হ্যাঁ তা তো থাকতে পারবো কিন্তু হচ্ছে না তো career গড়া লাগবে career না গড়লে কি হবে career ছাড়া তো কেউ মেয়ে দেবে না, ও আপনি তো বিয়ের পরে ওতে career করতে পারবেন।

তখন একটা একটা family র চাপ থাকবে সাংসারিক চাপ থাকবে তার আগে যদি বিয়ে করার আগে যদি আমি একটা career গড়ে নিই তখন আমার easy হয়ে যাবে তখন পরিবর্তী, আচ্ছা তখন যদি আমি career না করি বিয়ে করি তখন আমার খুব চাপ হয়ে যাবে। আচ্ছা ভাইযা আর সমস্যা নাই এই আবহাওয়ায় আপনি যদি বিয়ে করেন তাহলে আপনি মানে অনেক ভালো আপনি preparation থাকতে পারবেন।

আনন্দ তো আনন্দর জন্য যদি পরবর্তীতে আবার জীবনে দুঃখ চলে আসে তাহলে তো ওই আনন্দের দরকার নাই আপনাদের যদি আপনার ভালো ভালো বন্ধু-বান্ধব আছে ওদের কাছ থেকে experien~ xperience নিয়ে নেবেন, হ্যাঁ experience নেওয়ার তো লাগবে আবার না নিলেও চলবে সমস্যা নাই experience নিয়ে আর কে করবে বাস্তবতার সাথে experience এর কোন মিল নেই, তাহলে শীতের কোথাও যাওয়া হচ্ছে না ভাইয়া, না এখন আর আপাতত কোথাও যাওয়া হচ্ছে না দেখি কয়দিন পরে শীতটা কমুক এই মাসটাই তো শীত আর কদিন পরে শীত কমে যাবে তারপরে দেখি কোথাও যাওয়া যায় নাকি পরিকল্পনা করি, College টলেজে যেতে পারতেছে? হ্যাঁ, college এ মাঝে মধ্যে যাই প্রতিদিন তো যাওয়া লাগে না সপ্তাহে একদিন দুদিন যাওয়ার আগে ওই ভারি পোশাক গায়ে দিয়ে চলে যাই তোমার coaching এর কি অবস্থা হ্যাঁ ভাইয়া মোটামটি খুব ভালো তো হচ্ছে যে ভালো থাকেন পরে কথা হবে।

আচ্ছা আসসালামুয়ালিকুম ভাইয়া।

আজ ওখানে ও ছিল বলে আমি ছিলাম ওই কথা বলতে পারিনি আমি যতক্ষণ না বেরোবো আমি পুরোপুরি বলতে পারবো না না সব তো না তো তুমি উম আমাকে বলতে পড়তে যে আমি তাহলে একটু পরে করছি না না বলো না কথা বলতে পারবো আমি ঐজন্য আর কাটলুম না কিন্তু বুঝতে পারছি তুমি কথা বলতে আহ উম ঠিক মতো পারছোনা কিন্তু তুমি যেহেতু বললে আমি বলতে পারবো আমি ঐজন্য নিজে থেকে আর কাটতেও পারছিনা উম আমি ঐজন্য তোমাকে একটু video call এ বলছিলাম যাতে এই পুরোপুরিটা বুঝতে পারে তো তো এখন দেখো পাঁচ জনকে কোথাও কিছু নেই এখন পাঁচ জন বলে বেড়াও হই হই করে বেড়াও তো ঠিক নয় ঘটনা হচ্ছে আগে এইদিকে ঠিক হোক তারপরে জানাজানি হবে সেটা ঠিক আছে তাইনা?

ফস করে যেদিনকে আমি এখন এ এই দেখাবো S typing দেখাবো তো তোমার আমার কিছু কি বলো যেভাবে হোক এখনো chance আছে যদি কিছু হয় hello আমি

এখন এক percent যদিও বাবা এসছিল বাবা আবার ওই নিয়ে কথাটা বললেন হ্যাঁ ওই কাজ করে কটাকা পায় তবে একটা জিনিস কি করে আমি এক এই দেখাশোনা করেছি আর এর আগে ঠিক আছে জিগেস করো কি কাজ এই এটা করে কিন্তু মাইনে না এবার আগে যেহেতু ছিল সে ও তো একটা খারাপ ছিল কি বলতো stock পুরো ঠিক আছে কাজ পয়সায় থাকার দরকার দ্যাখো income করি তাহলে চালাতে পারবো আমার family ছোট সেইজন্যেই তো চাই তাইনা তবে আগে কি হয়েছিল আগে কি বলছিলাম তখ হয়েছিল কি বলতো তখন এই কটাকা তুমি মাইনে পাও না পাও আমিতো ওই কথাই আমাকেই জিজ্ঞাসা করে হয়তো আগে আমি যা ঋণ কিন্তু তোমাকে এই যে জিজ্ঞাসা করবে কিছু আমার তো আমাকে তো নাম অবধি জিজ্ঞাসা করেনি ঠিক আছে এরকম ব্যাপার তো সেরকম কোথায় আজকে জিজ্ঞাসা করেছে যে আগেই আমাকে আমাকে আগে বলে দিয়েছে

কি বলবো আমি বলবো না আমি আমার দিকে তো বা নাহলে হয়তো বলবে না

ছাড়লেই তো হয়তো একটু বাইরে বলতে পারি এটাও বলাও বাইরে তাইনা? হ্যাঁ আমিও সেটাই বলছি তোমাকে যেটা বাইরে বলা হয় সেটা বাইরে বলতে হবে আর যেটা বাইরে বলার নয় সেটা কি দরকার তাই আমি date দিয়ে তো বত্রিশ টাই জামাই বললো হ্যাঁ ও আর আমার আমার থেকে ছ মাসের বড়ো আমার সালা বললো পুরো salary কত পাই সেটা কি আমাকে জিজ্ঞাসা করেনি হয়তো আর জিজ্ঞাসা করেনি salary কত পাও তারপরেই হয়ে গেলো এবারে কি বলোতো আমি যদি শুনি একবার না একবার যদি কোনো কারণ এ না বলে তাহলে বুঝে নিতে হবে তোমার কি মনে হয়